এ কিসের দোকান আমি এটা বুঝতে পারছি না কিন্তু ওভারঅল রাস্তার ওপার থেকে ছবি টা তোলা তো গাড়ি ঘোড়া যাচ্ছে আর করতে পারে।

আমরা একটা স্কুল -এর ছবি দেখছি। এই স্কুল -টার কি স্কুল ঠিক নামটা বলতে পারব না। এই যে স্কুল -এর প্লেগ্রাউন্ড -এর ছবি টাই বিশেষ করে দেখছি।

কারোর বাড়ির ড্রয়িং রুম এটা। এরকম একটা ড্রয়িং রুম থাকলে তো জাস্ট জমে যাবে। সামনে এত বড় একটা টি.ভি. রাখা আছে। এখানটার মধ্যে সোফা দিয়ে সাজানো।

সো এইভাবে যদি সকালটা যদি এইভাবে শুরু হয় তাহলে আর কিছু বলার নেই পুরো দিনটাই ভালো ।

আনন্দলোক লজিংস এখানকার মানে এখানটাতে হোটেল -ও রয়েছে লজ -ও রয়েছে। তুমি এখানে থাকতে পারো খেতে পারো সব করতে পারো।